বাড়িটির গায়ে অনেক গাছগাছড়া জন্মেছে এবং প্রায় ধ্বংস হয়ে গেছে।

নানার পরিখ্যা করছে। এই গুরুটি অনকে পুরোনো এবং প্রকৃতি দ্বারা এটি --

এই ব্যাঙ্ক টি ভারতের একটি বেসরকারি ব্যাংক । এই ব্যাঙ্ক -এ --

বিক্রি করে থাকি এই কাঁকড়া অনেক মানুষই খেয়ে থাকে। কাঁকড়া খেতে বাঙালিরা ভীষণ প--

অনেক দেখা যায়। এই প্যালেস গুলি আমরা ভাড়া নিয়ে থাকি বিয়ের অকেশান -এ --

প্রোটিন থাকে যা আমাদের দেহকে সুস্থ সবল রাখার।

এই লাইট এন্ড সাউন্ড গুলিতে টিকিট এর মূল্য অনকে হয়। অনেক পার্ক ।

টাকা পয়সাও জমা রাখে এবং অনকে দরকারি চিঠি পত্র তাদের আপন জনকে পাঠিয়ে থাক--

বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন এবং বিভিন্ন জ্ঞানের কথা বলছেন।

এই ছবিতে আমরা দেখতে পারছি পাকা রাস্তা। আমাদের ভারত এখন উন্নত হচ্চে ।

বরানগর মাদিনীপুর। এই বুক হাউস -এ সমস্ত রকম বোর্ডস -এর বই পায়া যায় ।

এছাড়া সমস্ত রকম ক্লাব এবং সমস্ত কিছু অ--

এই বাওগ্রাফিও পাওয়া যায়। এই বুক গুলি অনকে কম দামে এরা বিক্রি করে থাকেন।

পড়ার জন্য খুব ইজি এগুলি খুব দরকারি আমাদের জন্য।

এবং সারাদিন ধরে পূজাপাঠ চলে এই ফেস্টিভ্যাল গুলি।

সাউথইন্ডিয়ায় ভীষণ বড়ো করে পালন করা হয়।

এবং যাত্রা কমফোর্টেবল হয় না। এই খানকার সিট্ গুলি ভীষণ ছোট ছোট এবং বাস এর হলত ও খুব একটা ভালো না।